hello

বল আমি এখন কিছুই করিনি যাবো গিয়ে পড়বো ইফতার এর আগে সব পড়া complete তারপর যাবে আমি বলে দিলাম

আরে আরে এইটার পরে আর একটা বাকি থাকবে ওটা complete করবে না হ্যাঁ আমিও ওটাই ভেবেছি

হুম ইয়ে সকাল বেলা উঠলাম সন্ধ্যা বেলা মানে মিস থেকে আসে মানে দুটো যে এই শাড়িটা এই শাড়িটা আছে না

ওই গুলো খুলে দেবে ওই গুলো খুলে দিলে

বুজলাম মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে শুনলাম হু কি বলেছে দিদি কি বলেছে? হু কি বলেছে আমাকে বলেনি আমাকে বললো তোকে পরে বলবো

মায়ের সঙ্গে দিদি সঙ্গ হয়েছে আমাকে মা বললো

recording চালু হয়েছে?

হ্যাঁ দেখতে পারছি সবি আছে মানে যেটা আর কি সাইবার সঙ্গে করেছিলাম সেরকম ঠিক আছে তাহলে বরং বারণ করবো

কালকে গরম কত পড়েছো জানো? বুঝতে পারিনি কালকে কত গরম পড়েছে জানো degree কত degree?

ঈদ এর দিনে?

ঈদ এর দিন থেকে বেরোনো যায় না ঘোর থেকে

আমার মন বলছে ঈদ ও বলে দেবে মন মন তুমি ঠিক বেরিয়ে পড়বে হু তুমি ঠিক বেরিয়ে পড়বে এ দেখো তোমার বন্ধুদের গাড়িতে তো ac লাগানো আছে ঘরা বন্ধ করলে হবে নাকি হ্যাঁ তাই তো বলছি তুমি ঠিক বেরিয়ে পড়বে সারা বছর ঘরো নি রোজার মাসে বসে বসে শুয়ে শুয়ে কাটিয়েছ ঈদ এর দিনে ঘুরতে হবে না হ্যাঁ হ্যাঁ তবে কি

সালামী বল সালামী

ইদ সালামী বল সালামী ইদই ইদই বলে দাও ইদি নয় সালামী হ্যাঁ বল কটাকা দেবে কটাকা নেবে পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে তুমি আমাকে ছয় ছয় দেবে আমি তোমাকে পাঁচ দেব ঠিক আছে

তুমি আমাকে ছয় দেবে আমি তোমাকে পাঁচ দেব হাজার তুমি আমাকে ছয় হাজার দেবে আমি তোমাকে পাঁচ হাজার দেব কেবল ছয় হাজার

পাঁচশো হাজার দুহাজার দেড় হাজার ও একশো দুশো তুমি আমাকে ছসো দিলে আমি তোমাকে পাঁচশো তুমি আমাকে ছহাজার দিলে আমি তোমাকে পাঁচ হাজার দেব তুমি আমাকে ছটাকা দিলে আমি তোমাকে পাঁচ টাকা দেব আমি সাত টাকা দি সাত টাকা দিলে তোমাকে আমি ছয় টাকা দেব আচ্ছা তাহলে কি স্যাট টাকা দিলে পঞ্চাশ টাকা দেব স্যাট টাকা দিলে পঞ্চাশ টাকা দেব তাইতো তুমি যদি আমাকে একশো টাকা দাও তাহলে আমি তোমাকে নব্বই টাকা দেব মানে দশ percent আমি নেবো

কি বল আমার মাথায় একটা হেবি চরম বুদ্ধি এসেছে

যেটা আমি তোমাকে শোনাবো

এখন নয় পরে ঠিক আছে জুতো

শেখ ভবি এসেছিলো তুমি কথা বলছো দেখে, দেখে চলে গেছে বলে আমি ভাবলাম তোমার সঙ্গে কত কথা বলবো আচ্ছা এই on call আমি যদি youtube গিয়ে চলাই, তুমি শুনতে পাবে? জানি না

জানি না সোহানা এর সঙ্গে দেখা হয়েছে, গেলাম কোথায় যাবে?

নটার মধ্যে চাই

এই আমি সেই পাথর বসানোর কাজে পঞ্চাশ টাকা পেয়েছি জানো hello

ওই কাজ করলে কিছু হোবে, কুড়ির লজেন্স খাও আর লজেন্সেই খাবো, তাই কে দিত বলো, তুমি দিতে তোমাকে তো আমি কবে থেকে যেতে বলছি তুমি তো যাচ্ছই না বলছি যে ঈদ এর হাত খরচা টা দিয়ে আসবে চলো কোথায় যাই নি আমি তোমাকে তো বললাম যে চলো তোমার থেকে অমি ঈদের হাত খরচা টা নিয়ে আসি

এটা অমি বলিনি তোমাকে এক সপ্তা আগে?

হম বলছি তো অব্বসই কি গো

বলছি রাত দশটা এগারোটা পর্যন্ত কোথা বলতে দেবে তোমার মা হ্যা হ্যা ঘরে তো বলবো তো headphone হেডফোন থাকলে ভালো হত, কেনো বলো তো এই যে speaker দিয়ে যেনো সোনা যাচ্ছে, তুমি একবার করলে তবে বুঝতে পারবে হ্যা বুঝতে পেরেছি phone টা সোজা ধরে নেই phone মানে নিচে টাই কানে ধরে আছি speaker হয়ে আছে call এর মানে sound টা পুরো আসছে জোরে আওয়াজ হচ্ছে কেনো জানি না কেনো বলতো বলছি দশটা এগারটা আমর তিনটে মানে তিন ঘন্টা hello hello

বলি সন্ধে বেলা ইফতার খেয়ে মানে নামজ পরে এসে ইফতার খেয়ে উঠে আমাকে আর SMS করতে হবে না

ইফতার এর আগে পর্যন্ত আমি মানে তোমাকে জিজ্ঞাসা করে নেবো যেগুলো অসুবিধা আছে আমি অনেক কিছু পারবো না